আ এইটা একটা অফিস বেশ বিশাল বড়ো একটা অফিস এখানে একটা বড়ো একটা বিল্ডিং টা রয়েছে- এ। এটা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ম্যানেজার অফিস --

এটা একটা বেশ বিশাল বড়ো একটা মাঠ রয়েছে দেখছি বেশ খুবই বড়ো একটা বিশাল মাঠ আর এখানে রয়েছে আমাদের --

আর একটা বিশাল বড়ো একটি মালা পারেছে বেশ হেবি দেখতে মনে হচ্ছে যেমন। আর সাইজেও বেশ বিশাল বিশাল বড়ো।